এখানে দেখতাছি বিল্ডিং বড় বড় বিল্ডিং আসে আর সাইড -এর দিকে দেখি গাছপালাও আসে।

আরেকটা মাঠ আসে মাঠের মধ্যে একটা বাস আসে উম--

দেখতে সুন্দর লাগে আর আকাশটা যে ম্যাগ।

সোফা র মধ্যে মানিব্যাগ একটা আছে আর হেলমেট লোক লোকজনও আসে এখানে।

আর্ট করতাসে কেউ কেউ লেখা করতাসে লেখাস্যে।

টিফিন বক্স হটপট আর এদিকে দেখতাসি মালা আসে।

এদিকে দেখতাসি চিপসের ফ্যাকেট কোকো কোলা এস্পাইট জুস ।

এখানে তার হাতটা হাতের মধ্যে ব্যান্ডেজ করা হয়েছে আর একজনে দেখতাসি মেডিসিন দিতাসে।